এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি হলুদ রংয়ের বাড়ি রয়েছে দুধারে প্রচুর গাছপালা রয়েছে এবং এখানকার আবহাওয়া খুবই সুন্দর।

যেন প্রকৃতি রূপকে আরও বদলে দি--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক লেবার শ্রেণীর মানুষরা তারা রোদ্রের মধ্যে কঠোর পরিশ্রম করে--

দু ভাবে লেখা আছে এবং দারুণ একটি গেট -এর ওপরে লেখা আছে গৌড় মহাবিদ্যালয় তার পাশে নীল রঙের একটি বাড়ি রয়েছে এবং ভেতরের দৃশ্য অপূর্ব।

সুন্দর একটি গাছ রয়েছে সবুজ রঙের এবং আবহাওয়ার অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি।

ইস্টিশন -এর মাঝখানে অনেক লোকজনের চলাফেরা খুব সুন্দর--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ট্রাক্টরের বড় বড় টায়ার এবং এই টায়ার এর নাম হচ্ছে --

অনায়াসে এ এদিক ওদিক নিয়ে যেতে পারে। এবং টায়ার -এর ব্যবহারে খুব ভালো ।

ইসস্টেডিয়াম -এর বাইরে যারা খেলা উপভোগ--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সামনে দুটো বড় বড় বিল্ডিং রয়েছে এবং পাঁচিরের এপারে--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি লোক দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে একটি মারুতি সিজুকি ।

পাশেও একটি ওয়েলকাম দা স্মার্ট ওয়ার্ক শপ রয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি রেল স্টেশন এবং স্টেশন -এর মধ্যে একটি--

রেল লাইন লম্বা ভাবে চলে গেছে এবং আকাশ পুরো সাদা হয়ে রয়েছে তার সামনে একটি দোকান রয়েছে যেটি দেখতে খুব সুন্দর লা--

যায়গা রয়েছে যার মাঝখানে সাদা ট্যাক্সি এবং অনেক স্করপিও মারুতি সুজুকি দা- দাঁড় করানো রয়েছে--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি স্টেশন রয়েছে এবং স্টেশন -এর মাঝখানে ট্রেন দাঁড় করানো রয়েছে ।

এবং তার পিছনেও অনেক দোকান রয়ে--

তার উম্ বাড়ি রয়েছে বাঁধের মতো করে দেওয়া গাছপালা প্রচুর সংখ্যক গাছ রয়েছে এবং তার সামনে রয়েছে সুন্দর আকা--

তিনটে থাকের মধ্যে রাখা রয়েছে এবং ডানদিকেও প্রচুর সংখ্যক পোল্ট্রী লম্বা লাইন করে রাখা রয়েছে এবং অনেকগুলো আলো জ্বলছে এই ফার্ম -এর ম--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি মালদা টাউন স্টেশন যেই স্টেশন -এর মাঝখানে রয়েছে দুটি রেল লাইন --

চলাফেরা করছে তাদের নির্দিষ্ট যাত্রার জন্য এবং স্টেশন -টি খুবই সুন--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ির গ্যারেজ এই গাড়ির গ্যারেজ এ কিনা হলুদ নীল লাল--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট টব আছে এবং তার মাঝখানে ফুলের গাছ লাগানো আছে। এবং --

তার পাশে চাষ করা মাঠের মাঝখানে অনেক প্রচুর সংখ্যক গাছ রাগ উ লাগানো রয়েছে।

যেটি দেখতে কিনা অপূর্ব --